আর যাদের পয়সা আছে তারা তহ একটু টাকা দিয়ে ভালো জায়গায় করাতেই পারে এমন কি তাদের ক্ষতি হবে তাইনা?

এইতো ভালো আছি, তুই কেমন আছিস, আমি ভালো আছি তা তোর বাবা মা ভালো আছে তো, হ্যাঁ, সব ভালো আছে, তোর হ্যাঁ বাবা মা ভালো আছে আর বলিস না ঠান্ডা লেগছে এখন যা weather খারাপ, সেটাই হ্যাঁ আমাদেরও মানে আমাদের বলতে গেলে আমার বাবাকেও আমার জ্বর হয়েছিল,

প্রত্যেক তোর বলে লয় প্রত্যেকে এখন খারাপ প্রত্যেক জনাকেই ঠান্ডা লাগছে তো এখন কি করছিস পড়াশোনা কতদূর চলছে করছিস বল, পড়াশোনা করছি বলতে গেলে এখন এখন college এ পড়ছি ঐ honours নিয়ে পড়ছি, কিছু honours তে করছিস তো তোর complete হোক second year এ হচ্ছে না, third year এ

আহ এখনও complete হয়নি তোর তাই তো? হ্যাঁ এখনও হয়নি মানে একটা sem আছে এখনও,

আমার subject ছিল বলতে গেলে কিনা যখন প্রথম year এ পড়ি তখন আমার মানে main subject ছিল,

দুটো paper ছিল তার মধ্যে প্রথম মানে আমাদের যে main subject সেটা ছিল history আর তার side এ আমার ছিল education এবার পরে এবার second year এ change হল third year এও change হল এরকম, হ্যাঁ হ্যাঁ আমরাও দিয়েছি আমি তো honours করিনি আমি BA এ পড়েছি, আমাদেরও তো same এখন তো এই semester system তাই না সেই বছরে দুটো করে পরীক্ষা হয় হয়েছে, হ্যাঁ হ্যাঁ ওই তো তোমার, বছরে দুটো করে semester হচ্ছে, totaly তিনটা year এ ছটা sem থাকছে। হ্যাঁ হ্যাঁ totally ছটা sem থাকছে বছরে দুটো করে এবং internal থাকছে college এ sit পরিবর্ত হয় আমাদের sit পরে মল্লারপুর মানে honours এর মল্লারপুর general এর নলহাটি হীরালাল ভগত college । হীরালাল ভগত দেখেছি college হীরা লাল ভগত college টাও তো বেশ ভালো কিন্তু অতটা উন্নত মানের নয় নাকি?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

হ্যাঁ হ্যাঁ মল্লারপুর তো আমরা জানি আমরা তো আমিতো রামপুরহাটেই পড়েছি আমার sit পড়েছিল college এ জানলাম গেলাম আমরা আগে সেখানে পড়তাম high school বুঝলি ওই high school টা প্রচুর পর আমাদের সন্তোষপুরে। এটা তো দেখি থেকে ওর তুলনা খুবই খারাপ। হ্যাঁ সেটাই আমিও তো করেছি সন্তোষপুরে মানে আমি নলহটি college এ HM দিইনি বা ওখানে পড়েনি তবে আমি দেখেছি মানে গিয়েছি ওদিকে দেখেছি মনে তো college টা heavy ছোট আর কি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 হ্যাঁ হ্যাঁ ছোট তো অনেক ছোট একদম খুবই ছোট এখন তো এখন তো পরীক্ষা মানে third sem হবে মনে করছি। পরীক্ষা দিয়েছে internal আমার ভাইরা সব যে তোমার তাহলে মানে graduation complete হয়ে গেছে, graduation complete প্রায় হয়ে গেছে প্রথমে আমার যে subject গুলো ছিল বাংলা ছিল বুঝলি first year এ আমি লিয়েছিলাম বাংলা বাংলা লিয়েছিলাম আর ছিল তোমার মোটামুটি সংস্কৃত ছিল। ঠিক আছে, আর পাশে যেটা থাকে না প্রথমে পরিবেশ বিদ্যা বলে একটা থাকে first year এ আর পাশে একটা subject choice করতে হয়,

পার্থক্য সেরম কিছুই নয় দুটোই একই কিন্তু তো honours ক্ষেত্রে একটু সুবিধা আছে। pass করতে কি honours ক্ষেত্রে কি হবে MA pass cours নিয়ে পড়ো তোমাকে genera করা MA হবে না তোমাকে সেই, কি দিয়ে আসতে হবে যেটা বলছে মুক্ত বিদ্যালয় সেই কি নামটা ভুলে গেলাম, সেই বাইরে পরে যেটা বিদ্যালয় বলে কি এটা মুক্ত বিদ্যালয় নাকি, open university open থেকে open থেকে যেটা হবে মানে general হবেনা open থেকে দিতে হবে। তো আমি এখনো কি জানো তো আমি subject এর ব্যাপারটা বুঝতে পারছি না এ তো আমার ভাই আরো সবাই ছোট ছোট ভাই আছে তো ওরা ওখানে third sem এর পরীক্ষা দিতে যাচ্ছে তো ওরা নিজেই মানে কিছু বুঝতে পারছিনা যে subject কার কোনটা বা কখন কি হচ্ছে মানে এগুলো ওরা বুঝতেই পারছি না মানে মানে pass course তো মানে অনেক ঝামেলা আছে নাকি,

আগে কি হতো school এ আমরা সবাই একসাথে যেতাম মানুষ ব যে কটা sir থাকতো ভালো করে বোঝা তো ভালো করে sir দের পরিচয় হত কিন্তু college এ তো তা নয় college এ তো আলাদা রকমের বুঝতেই পারে না সব, এইতো মানে আমরা আমার কথাই বলছি আমি তো HS দেয়ার পরে আমি তো মানে college আমার আজকে third year চলছে আমি তো এই তিন বছরে মানে কমসে কম আমার প্রায় এক মাস college যাওয়া হয়নি মানে এরকম ব্যাপার। তাহলে ও কি করে বুঝবে ওরা মানে problem টা, হ্যাঁ আমরা তো পরীক্ষা দিয়েছি যারা যারা আমার পেছনে আছে তারা কোন ধরনের পরীক্ষায় তো দেয় না HS হয়নি তারপরে পরীক্ষা দিতে পারিনি এই বছর করোনার পর প্রথম পরীক্ষা আছে এবার কলেজে বাইরে, তো আমাকে আমার বাবার তো মানে এমনি ভালো পড়াশোনা ছিল আমার বাবার বিয়ে এখন মানে কি করছে? মানে ডাক্তারি করছে তো ঠিক আছে? হ্যাঁ তো মানে আমাকে বাবা বলল যে হাল ছাড়িস না পড় এখন তাই আমি honours নিয়েছি।

কাজে তো করতে হবে কি নিয়ে BA পর কি ভাবনাচিন্তা চলছে পরিকল্পনা ভবিষ্যতে কি নিয়ে পড়বি, ভাবনাচিন্তা বলতে গেলে আমি যখন history নিয়ে পড়ছি তখন তো মাস্টারি ছাড়া উপায় নেই মানে ওটাই আরকি আমার, দেখি এখন মানে ভাবছি যে BED টা করব কারণ এটা করলে তোমার অনেক পরীক্ষাতে বসতে পাবো তো আর ওদিকে গেলে সেই মানে একটু ইয়ে আছে,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 হ্যাঁ এবার ধরো ওটা করতে গেলে এবার সে আমাকে অনেক বছর এ করতে হবে আর এবার বয়স হচ্ছে তো এবার একটু মানে এ করতে হবে মানে চারিদিকে বুঝতে পারছো ধর problem হ্যাঁ বুঝতে তো পারছি আমিতো সেই পরিবার থেকে উঠে এসেছি, হম এছাড়া আমিও মানে ইয়ে পড়াই মানে tuition পড়াই আমি ছোট বাচ্চাদের কে,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 কোন batch বলতে গেলে ওই pre my pre primary ওই মানে কি বলবো one থেকে ওই eight, nine, ten এরকম পড়াই, eight nine ten বা ভালো ধর নিজের খরচাটাও বেরিয়ে যাবে এবং তোর পড়াশোনার চর্চা টাও থাকবে, তার জন্য মানে পড়াচ্ছি, বলছি যে তুমি HS কত মানে ই percent পেয়েছিলা, হম আমি HS এ তো পরীক্ষা দিয়ে হয়েছিল আমাদের আমি মোটামোটি percentage পেয়েছিলাম এবং পুরোটাই পরীক্ষা হয়েছিল মানে seventy two percent মতো ছিল আমার,

হ্যাঁ আমাদের লিখিত পরীক্ষা ছিল। লিখিত ছিল হ্যাঁ, তো আমিও দিয়েছিলাম আমাদের ছটা subject তো তার ধম আমি চারটে দিয়েছিলাম দুটো হয়নি মানে আমি দিয়েছিলাম বাংলা ইংরেজি ইতিহাস বাংলা-ইংরেজি ইতিহাস আর আর একটা কি subject ওটা আর আর একটা কি subject ওটা, ওই education দিয়েছিলাম ঠিক আছে আর আমার বাকি ছিল সংস্কৃত আর আরেকটা কি বাকি ছিল তো আমার মানে ইতিহাসে ছিল একাশি তো ওই অনুযায়ী আমাকে দুটো subject দিয়ে দিয়েছিল একাশি দিয়ে আমার subject হয়ে, তো আমার percentage হয়ে ছিল seventy five percent বাহ ভালো আমারও অনেক subject ছিল রে subject তো অনেক কিছু থাকে তার মধ্যে choice করতে হয় এবং পাঁচটা তুমি পাবা তার বেশি পাবা না,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 আগে তো, আগে তো সেইরকম ছিল না আগে আলাদা ছিল এখন সব project typer হয়ে গেছে হ্যাঁ,

তিন no project বাড়ি থেকে লিখে নিয়ে যেতে হয় বাড়ি থেকে লিখে নিয়ে যেতে হয় খুবই ঝামেলা আমাদের সব দিয়ে ছিল খুবই ঝামেলা হয়েছিল বসে বসে লেখা সেই বিরক্তকর word আমাকে লাগছে কি জানো তো আমাকে লাগছে যে এমনি পরীক্ষা off line এর থেকে মানে online এর থেকে off line ভালো পরীক্ষা online এ থেকে online এ ভালো কারন মানে কি বলবো মানে online এ তো পরীক্ষা দিলাম আমরা, তা কি বলবো এত বিরক্ত লাগছে মানে বিশাল ব্যাপার একদম মানে ওই সারাদিন রোদে বসে মানে দেখে দেখে লেখা একটা আলাদা ব্যাপার আর তুমি মুখস্ত করে বলবে সেটা একটা আলাদা ব্যাপার হ্যাঁ একটা দিন তো এখন পড়াশোনা টা একটু change হয়ে গেছে করোনার কারণে তাই না আগেও পড়াশোনা করতাম কি মুখস্থবিদ্যা করে যেতামহলে লিখে এখনকার দিনে করোনার লেগে এত পরিবর্তন হয়ে গেছে যে ছেলেরা মুখস্থবিদ্যা ভুলে গেছে, বুঝলি দেখে দেখে অভ্যাস করে নিয়ে গেছে গিয়ে পরীক্ষার হলে আর কিছু লিখতে পারেনা খুবই অভ্যাস খারাপ করে দিয়েছে করার লেগে, যেমন আমার কথাই বলছি আমার কথাই বলছি আমি যখন HS এ পড়ি আমি যখন এইচএস দিই তো তখন এতই মুখস্থবিদ্যা ছিল আমার, দিয়ে বেশ ভালই দিয়েছিলাম চারটে exam মানে HS এ তো এখন মানে খন যা note গুলো দিচ্ছে দিচ্ছে সেগুলো কি বলবো মানে দিনে একটাও মুখস্থ করতে পারছিনা মানে এতটাই মানে অবনতি হয়ে গেছে, ইতিহাসেতে honours করছিস তুই ইতিহাসে তো note গুলো অনেক বড় মুখস্থ করা খুব মুশকিলই আছে এখনকার ছেলেগুলো যেমন ইতিহাসে honours লিয়েছে তো ফুকলি বাজে দেখে দেখে লিখছে তো ভবিষ্যতে তা কি হবে ওরা,

মানে নিজের জন্য যদি কিছু করো তাহলে তুমি টুকলি করো না তুমি যেটা পারবে নিজেই করবা সে তুমি college থেকে তিন বছরের complete করো বা চার বছরে complete করে বুঝল তো এইভাবে বলে, হ্যাঁ হ্যাঁ সেটাই ভালো টা কোথায় কোথায় private দিয়ে ছিলি তুই, হ্যাঁ private বলতে গেলে ওই যে bus stand, আমদের bus stand নেই রামপুরহাট, না ওই ওই bus stand থেকে একটু গিয়ে আরকি মানে আমাদের college এর আগে,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

উজ্জ্বল কুমার, তুই একই পরতিস না আরও কতজনা থাকত এখানে পড়তো, আমি একাই বলতে গেলে আমাদের আরও সব friends ছিল একসঙ্গে পড়ত মানে, দাঁড়া এবার, এবার আমি একটা কথা বলছিথা বলছি হয়তো আমাদের গ্রাম থেকে আমি honours নিয়ে পড়ছি এবার হয়তো অন্যান্য গ্রাম থেকে আরো সবাই নিয়ে পড়ছে এবার হয়তো আমাদের college এ এবার একসঙ্গে ভর্তি হয়েছে, হয়তো, তারা হয়তো বোলপুরের ছেলেরা রামপুরান এসেছে, আমাদের এখান থেকে আমরা গেছি এবার হয়তো একটু friend হয়েছে এভাবে মনে তুমি কোথায় পোড়, আমি কোথায় পড়ি এভাবে একটুখানি আলোচনা হয়েছে সেভাবে এক জায়গায় নিয়েছি আর কি,

primary থেকে যখন high school এ যেলাম তা আরও চার পাঁচটা গ্রাম থেকে সব প্রত্যেক ছেলেকে চিনতাম সেইরকম ব্যাপার নাকি, হ্যাঁ এইরকম, একদমই এরকম, হ্যাঁ যত উপরে উঠবে তত পরিচয় হবে,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

সেই sir টা অনেক মানে ভালো মানে অনেক নাম আছে মানে রামপুরহাটের বুকে ভালো sir বলছে তারজন্য ঐখানে নিয়ে আসি। হ্যাঁ ভালোই করেছিল তা শুধু ইতিহাস পড়াতো না আরও পাশে অন্য subject পড়াতো sir বলছে যে, ইতিহাস মনে অমনি honours honurs এর মনে কি বলবো graduation level এ পড়ায় plus বাড়িতে বলছে এই nine ten এগুলো সব করায় আরকি, হ্যাঁ, honours এ কত paper ছিল মানে একটা paper লাগতো না double পরীক্ষা গুলো লাগতো, হ্যাঁ, আমাদের paper ঐ যে বললাম যে আমাদের প্রথম semi মানে প্রথম semi ছিল দুটো paper তারপরে হলো তিনটে, তারপরে হলো চারটে তারপরে এখনো চারটে চলছে মানে আমাদের প্রতি আমি তো বলছি প্রতিদিন তো college টা তো রামপুরহাটে নাকি না তো ঠিক রামপুর হাটেই পরিস,

আহ ওটা day পড়েছে না morning select আমার day, morning morning করতে পারিনি কারণ আমার যাওয়া আসার তো এ আছে মনে অনেক দূর বাড়ি তো, হ্যাঁ, হ্যাঁ, সেটাই তো ব্যাপার ও যাওয়া আসা একটা এখন তো শীতের দিনে তো আরও হবেই না শীতে তো উঠতেই মনে হবে না কাঁথা থেকে হ্যাঁ সেটাই, তুমি তাহলে কোন college এ পড়তে, রামপুরহাটে না কোথায়, হে আমিতো সেই রামপুরহাট এই পড়তাম ঐ রামপুরহাটেই পড়াশোনা করিয়ে রামপুরহাট থেকে college এর জন্য আবার থাকতো ভগত পুরে রামহাটি ওখানে পড়াশোনা করতাম,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 এখন এখন বর্তমানে একটা company তে ঢুকেছি আমি বর্তমানে কাজ করছি, বাহ খুব ভালো তো company, company টা কোথায় কোথায়,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 হ্যাঁ bus stand দিয়ে আমি যাই তো, এদিকে একটু জেনে দেখবে একটা শাড়ির দোকান ছিল এখন এখন এখন ছিল নিচে এখন নেই, শাড়ির দোকান বলতে ঐ side এ একটা axis bank আছে, হ্যাঁ হ্যাঁ axis bank এর সামনে এবং দেখবি একটা পাশেই একটা মগলায়ব বাজার হাত বসে দেখিও,

হাটের হাটের পাশেই দেখবি একটা building আছে সাদা রঙের চারতালা, হ্যাঁ হ্যাঁ ঐ চারতলা পর্যন্ত আমরা সেই উপরেই কাজ করি সব building টার উপরটায় যে চারতলা আছে আমরাও ঐখানেই company টো সামনে একটা company আছে education নিয়ে ওটাও একটা education company জান হয়েছে,

তাহলে কিনা পড়াশোনা না করলে certificate ওখানে পাওয়া যায় মানে টাকা দিয়ে নাকি, হ্যাঁ ওই একটা সেই রকম ব্যবস্থা ব্যবস্থায় আছে পয়সা দিয়ে একটু যদি ব্যবস্থা এখন তো সব রকম ব্যবস্থা আছে যে যা করছে,

তা হলেও একটা পড়ার একটা দাম নয় এবার তুমি একটা suppose আমি ধরলাম তুমি ধর ওটা করে তুমি চাকরি পেলে তো বাচ্ছা ছেলেকে কি শিক্ষা দেবে। সেটাই এখন তো এখন যা চলছে ওটাই তো চলছে এখন, মানে যে একজন যে মাস্টারি করছে না সে তো একদম ঘুষ দিয়ে চলে এসেছে এবার ধরো আমার যে সব আমাদের গ্রামে সব যাচ্ছে ছোট ছোট বাচ্ছা গুলো সেগুলো কি শিখবে সে ওরা মানে ওর যেভাবে করে এসছে সে সেভাবে শিখবে, কিন্তু এটা ঠিক না তো, তো এভাবে করলে এটা কোনো কোনো form fillup করতে যে ওর কাছে যা তো form fillup করতে পারে না তো।

যেমন আমাদের গ্রামের একটা কথা বলছি মানে আমাদের একটা গ্রামে primary teacher আছে ঠিক আছে,

মনে কথায় বলছি মানে আমি যে যতটুকু জানি মানে পড়াশোনা তার থেকে আরও কিন্তু অনেক অল্প কিন্তু কি বলবো ঐ টাকা আছে টাকার জন্য পেয়ে গেল এরকম ব্যাপার অনেকেই পায় ওইটা তোমাদের নয় প্রত্যেক গ্রামে প্রায় থাকবে কিছু না কিছু প্রায় বুঝলে তো এই ভাবে তো শহরে শিক্ষার যে মান হারিয়ে যাচ্ছে এবার যে পড়াশোনা করবে এবং যে এত পড়াশোনা করে যদি যারা পড়াশোনা করলে না তারা যদি চাকরি পেয়ে যায় তাহলে আমাদের পড়াশোনা কি শিক্ষার মানটা কমে যাচ্ছে না দিন কে দিন সেটাই তো সেটা অনেক কমে গেছে এই এটার কি কোনো এ নাই মানে কি বলবো এটা বন্ধ করা উচিত মনে কি বলবো মানে এবার ধরো কি বলতো এবার ধরা হয়তো মানে তুমি ভালো পড়ছো আমাদের হয়তো টাকা আছে ঠিক আছে এবার ধর হয়তো তুমি ভালো পড়লে তুমি চাকরি পেলে না এবার ধর হয়তো আমার টাকা আছে আমি টাকা দিয়ে করে নিলাম মানে এই রকম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 ভালো ঘরের ছেলে দিকে প্রত্যেক টাকা নিয়ে ধরে ধরে কম টাকা ওদের সব আলমারির তলে ভরা থাকছে তাদের গ্যাসের তলায় ভরা থাকছে, জেলে ভরা আছে তো এইতো কিছুদিন আগে শুনছিলাম যে বলছিল যে primary teacher বা এমনি এই মানে high school এর teacher রা সব বাদ যাবে বলছিল সত্যি কথাটা কিছু কিছু বাদ গেছে আমি দেখছি খবরে যাদের list ভুয়ো আজা বেরিয়েছে যারা আগে যারা জমা দেয়নি আর কিছু কিছু জানা আছে যে পরীক্ষার সময় তারা তো কিছু লেখেনি, সেই sit হয় না চাকরির পরীক্ষায় সেই sit গুলো হয় MRI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 পড়াশোনার প্রতি মেধ ছাত্র তাদের তো খুবই loss তোকে তো বললাম তো যে যে একজন গ্রামের ছেলে মানে গ্রামের ছেলে হয়তো ভালো পড়াশোনা করে এবার হয়তো একটা শহরের ছেলে টাকা আছে সে টাকা নিয়ে করে নিচ্ছে আর একটা গ্রামের ছেলেটা বাদ চলে যাচ্ছে এরকম ব্যাপার এইভাবে তো শিক্ষার মানটা শেষ হয়ে যাচ্ছে দিনকা দিন আর পড়াশোনার দিকে তো আর কেউ আগ্রহ হয় না আগে সেই প্রথম দিকে পড়াশোনার প্রতি কত আগ্রহ ছিল বলতো, এখন তো সেটা তো নাই এখন অনেক কমে গেছে সত্যি বলতে পড়াশোনা একদম উঠেই গেছে কি বলবো হ্যাঁ উঠে যাচ্ছে এমনকি যারা গরীব মানুষ যারা পড়াচ্ছে একটু পড়ে আর পড়ায় না বলছে পড়ে আর কি হবে এখন income এর একটা পথ দেখ এইরকম ব্যবস্থা হয়ে গেছে এখন এই তো আমার চোখের সামনে দেখা মানে একজন মানে মাধ্যমিক পরীক্ষা দিচ্ছে ঠিক আছে তো ও নিজের নামটাও লিখতে পড়ছে না তো কি বলবো বলো সেই টাই তো বলছি কিছু কিছু নামও লিখতে পারেনা পুরো সমস্যা আর এই তো কদিন পরে মাধ্যমিক পরীক্ষা কবে বেশ

তু কোথায় মাধ্যমিক পরীক্ষা দিয়েছিলি আমি মাধ্যমিক দিয়ে ছিলাম মানে আমি প্রথমে মামা বাড়ি টে থাকতাম তো আমভা আমা, যে আমভা ভাবপুর আছে হ্যাঁ তো ওখান থেকেই আমি পড়তাম five থেকে five থেকে ten পড়েছিলাম ওখান থেকে আমার sit পড়েছিল ওই রামপুরহাট যেতে যে পাকহুড়িয়া নাকি কি বলে একটা গ্রাম আছে পাকুড়িয়া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

ওখান থেকে সন্তোষপুর JM বিদ্যাপীঠ ভর্তি হলাম ওখান থেকে আমার sit পড়ল মধ্যমিকে মানে HSHS দিলাম ওখান থেকে মাড়গ্রামে পড়েছিল sit আমার ওখানে বেশ ভালই হল, কিন্তু হ্যাঁ একটা কথা মানে আমভা আমি যেখানে পড়তাম আরকি আমার মামার বাড়িতে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 তখন দেখলাম ওখানকার ওখানকার school থেকে এই school টা অনেক মানে আলাদা, আসমান জমিন তড়িতফাত একদম সন্তোষপুর একটা একদম নিমীর নিয়মের মধ্যে থাকবে যে school নিয়মের মধ্যে শৃঙ্খলাবদ্ধ থাকবে সেই school এ পড়াশোনা ভালো হবে আর যে school এ নিয়ম কানুন থাকবে না সেই school এ পড়াশোনা হবে না কোন class এ ঢুকছে না কি করছে, বিড়ি খেয়েছে না কি করছে খেলাধুলা করছে সব এখন তো বিভিন্ন রকম ছেলে পিলের বিষয় এটাই তো ব্যাপার

তো এর মধ্যে মানে যে head master ছিল আমাদের মানে এই school এর সে দেখেছে হয়তো আমাদের একটা class হয়তো হয়তো আমাদের একটা class প্রথমে class হল ইংরাজী ঠিক আছে এবার ধর এবার হয়তো একটা class আছে বাংলা, এবার হয়তো বাংলার sir টা আসেনি

ও কিছু কিছু sir ভালো আছে ভালো পড়ায় এমন এমন sir এর class করতে মনে হবে যেন হ্যাঁ এই sir এর class আছে যেতেই হবে মানে এমন একটা sir এর মধ্যে আগ্রহ থাকে, এমন এমন sir থাকবে তা class করতেই মনে হবে নাম নে হবে হ্যাঁ আর ওখানে আমরা যখন পড়তাম তখন ওখানে কি class হল আর না হল কোনো যায় আসে না, এবার তাহলে কি করে শিখবে বলো সবাই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 একটা শৃঙ্খলা তৈরি করতে হবে এই routine এ ছেলে গুলো কে পড়তে হবে আধঘণ্টা আধঘণ্টা তার দোষ এটা সেটা সেটাতো

আমি যখন সন্তোষপুর JM বিদ্যাপীঠে পড়তাম তখন একদিনকে জানো ভিজতে ভিজতে class করেছি, তবুও sir আমাদিকে class করিয়েছে মানে জল পড়ছে side এ জল পড়ছে আমরা side এ বসে আছি তবুও sir বলছে class কর মানে এইরকম ব্যাপার ঐখানকার একটা পরিবেশ আলাদা মানে ছেলেদের একটা আগ্রহ আছে পড়াশোনার দিকে মানে যতটা school উন্নতমানের হবে ততটা হম এই school টা তো পশ্চিমবঙ্গের মধ্যে নাম আছে না এই school টার হ্যাঁ হ্যাঁ পশ্চিমবঙ্গের মধ্যে আসে পাশের মধ্যে ঐ school টাই ভালো আর যেগুলো আছে সেগুলোও ভালো কিন্তু অত উন্নতমানের নয়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

life gold বলতে গেলে এখন দেখি ভাবছি যে মানে graduation টা complete করি তারপরে তখন দেখি এখন ded টা করব তারপরে তখন এবার যদি মরে যাই তো কি করবো বলো মানে এখন যা চলছে

হ্যাঁ অনেকটা তাই, যেমন আমি যেমন আমি যখন মানে HS এ একটা sir এর কাছে পড়তাম আমাদের গ্রামেরই পিনটু sir ঠিকআছে তো ও কিন্তু ও কিন্তু সংস্কৃত মানে subject এ অনেক ভালো মানে অনেক কিছুই করে তো ও কি বলবো এতটাই ভালো একদম যাকে বলে জাহাজ আর কি সংস্কৃতের ঠিক আছে এবার ধর সব কিছুই করেছে সব qualify সব করেছে এবার ধর আরও সব others যারা ধর পায়নি তারা হয়তো বলছে যে মানে টাকা দিয়ে করছে দিয়ে case করে দিলো ব্যস আমাদের ওখানে মিষ্টিও খাইয়েছিল যে আমি পেয়ে গেছি এইরকম ব্যাপার হ্যাঁ হ্যাঁ ওরকম হয় কেউ কেউ নাম এসেও একদম মিষ্টি ফিসটি খাইয়ে তারপরে দেখলো ওর হলই না তাহলে কত দুঃখ

হ্যাঁ আমার জানো তো আমার ওই fifth sem এর পরীক্ষাটা অনেক খারাপ হয়ে গেছে জানো কেন বলতে গেলে ঐ মানে বাড়ি বাড়ির একটু problem ছিল মানে বাবাকে ভালো লাগছিল না, দিয়ে পড়াশোনা হয়নি এবার মাকে মার ও সেরকম অবস্থা খারাপ ছিল এবার সবই আমাকে দেখতে হতো

এখন মোটামোটি ঠিক আছে তবে আমি ভাবছি এই sem এ মানে এই fifth sem টা আমার একটু gap চলে আসবে ভাবছি তো তবে আমি ভাবছি আমি tention মানে আমি কি আমাদের sir কে বলেছিলাম আমাদের tuition এর sir কে বলেছিলাম যে sir আমার তো ঠিক মতো preparation preperation নেওয়া হয়নি তো আমি exam টা দিব না তো sir বলল দেখ তুমি exam টা যদি না দাও তাহলে তোমার একটা বছর প্রায় নষ্ট হয়ে যাবে তাহলে তুমি দেখো বসো যদি fail হও তুমি তো আবার দিতে পারবে দিতে পারবা কারণ পরে তোমার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 হ্যাঁ আমি চেয়েছিলাম যে ভালো আমি রেজাল্ট করবো ঠিক আছে তো আমার সেরম preparation হয়নি sir কে বললাম বলছে দেখো তোমার আগের year যে মানে আগের sem এ যে তোমার mark আছে সেটা তোমার make up হয়ে যাবে বলছে এখন তো আমাদের same হয়ে গেলো তো পরীক্ষা এবার ধরো একটা sem এ টানতে পারলাম না আরেকটা sem এ টানা যাবে এরকম ব্যাপার হ্যাঁ হ্যাঁ দেয়াই ভালো ঠিকই করেছো কেননা একটা বছর হলে এক বছর gap হয়ে গেছি আর এক বছর loss মানে বিশাল ব্যাপার এই এই বয়সে হ্যাঁ sir বলছে সময় কারো জন্য থেমে থাকে না বুঝলা তুমি এই সময়টা আর পাবেন তো তুমি দেখো একটু চেষ্টা করে দিয়ে দিলাম তো খারাপ হয়েছে বলতে গেলে মানে হয়েছে একটু খারাপ তবে আশা করি পাশ করবো তো এই রকম ব্যাপার হ্যাঁ তো পাশ করে তো লাভ নেই আমাকে ভালো marks ও তুলতে হবে তো সেটা তার জন্যই বলছি যে যদি back আসে তবু ভালো হয় কারণ আমি পরের মানে sem টা মানে এই sem টা টেনে নেব আরকি মানে এই sem টা পরের সঙ্গে টেনে নেব এই ভাবে আমি পড়াশোনা করছি এখন,

হ্যাঁ হ্যাঁ back এলে ধর তুমি এটা আগের উদ্দেশ্যে যাবে একটু back চলে এলো না আরেকটু পড়াশোনা টা ভালো হবে বুঝলে এটাই এটাই উচিত, হম মল্লারপুরে যা কঠিন college মানে বিশাল যা পরীক্ষা হয়ে যায় সবকিছু যা ভালোভাবে করে মানে বিশাল বিশাল অন্যান্য college এ তো কোনো master guard ই দেয়না না আর এখানে কি বলবো বিশাল কড়াকড়ি guard একদম যে চাকরির পরীক্ষা হয়না ওই রকম guard দিচ্ছে